এটি একটি রাধা কৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণের মূর্তিটি সাদা রঙের খুব সুন্দর ডিজাইন করা এবং একটি টেবিল -এর ওপর রাখা রাধা কৃষ্ণের মূর্তির পেছনে আমরা একটি খুব সুন্দর ফোটো ফ্রেম দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্ট -এর মধ্যে একটি কে খাবারের ছবি যেখানে চি একটি চিকেন ললিপপ এর ছবি যেখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন টি খুব সুন্দর হয়েছে চিকেন ললিপপ -এর সাথে একটু স্যালাদ রয়েছে ।

আমরা দেখতেই পাচ্ছি এই বাসনের দোকানটি খুবই বড় এবং এখানে লাইট -এর ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো অনেক লোক রয়েছে আমি দেখতে পাচ্ছি যারা এই দোকানে বাসন জিনিস পত্র কিনছেন।